এখন খূব বেরিয়েছে ওঈগুলো পড়তে তো সব মিলিয়ে তোমার আজরাখ print খুব সুন্দর এখন বেরিয়েছে আজরাখ print dress তুমি পোরতে পাড়ো উরুসব জায়গায় পড়ে যেতে পারো বিয়ে বাড়ি থেকে শুরু করে অনুষ্ঠান থেকে শুরু করে এমনি normal তুমি

তুমি এটা খুব ভাইবার আবার বলি তুই যদি খুব লম্বা হও তাহলে তো খুব কোন কথাই নেই লম্বা-চওড়া height জা পড়বে তাই মানাবে এবার যাদের height হবে যেমন আমি তাদেরকে একটু মানিয়ে তাদেরকে একটু সুন্দর তাদের কে একটু দেখেশুনে জামা-কাপড় কিনতে হয় সব রকমের জামা কাপড় তো পড়লে ধরা মানে আমাদের size এর জামাকাপড় পাওয়া খুব মুশকিল জানে তো আমার খূব difficulty হয় জেতার hight এ একটু short তো আমরা সেই ক্ষেত্রে যদি খুব লম্বা লম্বা জামা কাপড় পড়ে আমাদের, হাথে থেকে একটু উপরে, link এ জামা কাপড় পড়লে আমাদের কে smart দেখায় sleeves গুলো যদি যদি একটু মোটা দিকে হই আমরা যদি three quarter sleeves পোরি তাহলে আমাদেরকে ভালো লাগবে দেখতে, always মানে সবসময় try করবে কি বলতো ভালো cut এ জামা ভালো cut এ জামাকাপড় পড়তে, তাহলে তাহলে দিকে তুমি যোদি simple dress ও পড়ো তাহলে খুব ভালো লাগে দেখতে শীতকালে তুমি dark colour পোড়তে পারো dark colour বা তোমার যে কোন colour combination দিয়ে dark colour দিয়ে পোড়তে পোড়তে পারো, শীতকালের শীতকালটাই হলো হলো গিয়ে তোমাকে experiment মানে শীতকালে সব রকমের তুমি তুমি vibrant colours পড়তে পারো শীতকালে খুব ভালো লাগে spring এ তুমি vibrant colour পড়তে পারো খুব ভালো লাগে, floral print spring এ পোড়তে পারো, খূব ভালো লাগে, এখুন খূব diagonal print এখুন খূব বেরিয়েছে diagonal print তো খূব ভালো লাগে, pleated skirts with shirt খুব ভালো লাগে ওগুলো পড়বে সবাই পড়তে পারে ওগুলো, pleated dresses sets খুব smart গুলো পড়তে পারো খুব ভালো লাগে

নিশ্চই স্যার sir আমাদের কাছে অনেক রকম আর অনেক desgin ডিজাইনের এর কেক আছে আপনি কিরকম চাইছেন একটু জানাবেন please

sure sir পেয়ে যাবেন ওরকম ecjectly same desgin sir আপনি কত proud চাইছেন কেন কি এইসব cake যেহেতু customer নয় তো minimum আপনাকে to parcel নিতেই হবে না হলে ওই জিনিসটা বসবেন না আচ্ছা sir আপনাদের কতজন লোক হবে ঠিক আছে sir চার proud willbe more than me ok তো আপনে football playground টা করতে চাইছেন sir আপনি কোন flavor এ ওটা নিতে চান flavor chocolate ok sir আপনে flavor chocolate football playground হা sir chocolate butterscotch fifty fifty হয়ে যাবে তালে আপনাকে four layer cake যেটার জন্য আপনার two hundred extra পড়বে

তো দুটোই রকম ওটা খুব testy খেতে হবে এটা আমাদের one of the excuge bariter ok sir any thing else sir আমার আমাদের এখানে অনেক নতুন এ সছে যেরকম filing chocolate নতুন এ সছে pizza নতুন আসছে pup

sir cake টা price আপনার পনেরো পরে যাবে around দুহাজার আর দুহাজার দুশো টাকা extra যেহেতু specially customized আর one of exclusive it me আমাদের

অনিস ok sir happy birthday আপনি বললে আনিস হবে ওতে লেখা ok না না না ওটা উপরে করা যাবে না but আপনি যদি চান আমি ওতে আনিস বলে একটা player যেকোনো একটা team add করে দিতে পারি

হ্যাঁ আমাদের এখানে আপনি নতুন cup tray গুলো try করতে পারেন cup tray গুলো sir সব fever পেয়ে যাবেন fever আমাদের কাছে আছে strawberry butterscotch pineapple mango blackcurrant blubbery আর sir chocolate তাছাড়া নতুন একটা fever এসছে cronfevar mango sir strawberry chocolate sure sir thirty pice করে দিয়ে দেব sir per pice এর price আপনার thirty করে পড়বে আর chocolate টা forty হা

আমাদের কাছে pizzas available আছে sir newly launched হয়েছে pizza আছে bread paff আছে garlic bread আছে অনেক type এর আপনি smoodie পেয়ে যাবেন আর স্যার one of the exclusive item আপনি jar cake with crienchies order করতে পারেন

sir as a return gift ok sir হয়ে যাবে আপনি কত pieces চান আচ্ছা আপনার gest list ত্রিশ আছে তো আপনি পাঁচ টা extra order দিতে পারেন নিজের বাড়ির জন্য ok sir মানে thirty pieces আপনার all total jar cake তাই তো ok sir হয়ে যাবে sir jar cake এর price আপনার flavor এর উপর dipend করছে

price গুলো আছে sir read velvate এর cost আছে one eighty rupees আ blue berry র cost আছে two hundred black forest এর দাম আছে sir one fifty rupees

yes sir cream টা normal cream নয় ওটা costly হয়

ok sir তাইলে আমি দশটা red velvet দশটা blueberry দশটা black forest আর করে দিচ্ছি আর বাকি পাঁচটা sir কি হবে

আর ভিতরে পুরো চিপস থাকে sir paneer pox গুলো আপনার thirty rupees পড়বে আর chicken pox গুলো আপনার fourty rupees পড়বে

ok sir twenty pice paneer আর twenty pice ok sir alright anything আর আপনে pizza কিছু নেবেন pizza এর মধ্যে আপনে veg নিতে চান না non veg নিতে চান না আচ্ছা sir veg এর মধ্যে আমি আপনাকে option বলে দিচ্ছি veg এর মধ্যে আপনে পেয়ে যাবেন paneer tikka pizza

ওতে একটু veggie pizza তে একটু indian test থাকবে পুরোটা mexichem হবে না

ok sir sir ok sir jalapeno টা cancel করে দেব sure sir sir আপনি second এর মধ্যে আপনাকে বলে দেই chicken pizza chicken tikka pizza আছে chicken pepperoni আছে chicken sausage আছে chicken salami আছে chicken pasta pizza আছে আর sir chicken chicken ওই একটা chicken tandoori pice আপনি নিতে পারেন

ok sir ঝাল হবে ok sir ওটা হয়ে যাবে আপনি আমাদের cogans pizza টা আপনি নিবেন cogans pizza টা sir fourthy rupees pice করে আছে ওটা one red এর মধ্যে আপনার পছন্দের মতো একটা safing customize হয়ে যাবে ওটাও আপনি as are Tatar হিসাবে নিতে পারেন ok sir sir আপনি garlic bread নিতে পছন্দ করবেন ok sir sir garlic bread ওটা অন্য garlic bread এর মতো নয় ওতে styptic stamping থাকে ok garlic bread পাঁচটা আর sir কি লাগবে আপনার কি sir sir যেহেতু এটা পুরোটাই home made তো আমরা gifs ওই fun food এর আপনাকে একটা জার দিয়ে দিতে পারি

ok sir আমাদের এখানে আপনি কোনো কিছুই আপনি artificial পাবেন না সব কিছুই hand made event যে shocked গুলো বানাই pizza এর জন্য ওটাও বাড়িতে বানানো হয় তো আপনার আপনাদের এটা খেয়ে কোনো পেটের অসুবিধা হবে না হ্যাঁ sir proper time এর মধ্যে delivery হয়ে যাবে with hope beads আর আপনি যদি কোনো accompany চান সে টাও আপনি পেয়ে যাবেন আমাদের এখানে যে works গুলো আছে উনি আপনাকে গিয়ে আপনার পুরো party arrangemental এ help করে দেবে

sure sir দুজন আমাদের এখান থেকে চলে যাবে ওটা নিয়ে আপনাকে কোনো tension নিতে হবে না আর আপনি কি কোনো dessert এর order দিতে চান sir dessert টা আপনি পেয়ে যাবেন buche cake পেয়ে যাবেন sir রসমালাই কেক পেয়ে যাবেন রসগোল্লা কেক পেয়ে যাবেন

রসগোল্লা কেক ok sir fine sir আপনি চাইলে নিজের add one করতে পারেন একটা ছোট্ট বার যেখানে different types of food serff হবে আপনার কাছে sir ওটা পুরো বারটার তার price পড়বে আপনার পাঁচ হাজার টাকা একদিনের জন্য unlimited drinks পাবেন ওতে ok sir আপনি কি কি নিতে চান একটু যদি confirm করে দেন খুব better ok sir anything else sir sure sir আমি birth হিসাবে toper দিয়ে যাবো সেরকম toper আপনি কি cartoons নিতে চাইছেন আমাদের কাছে সবই available আছে যেরকম top ok sir ok sir আমি সবরকম mix করে দেব আর আপনি চাইলে আমাদের এখানকার handmade chocolate গুলো নিতে পারেন যেহেতু আপনি বলছেন আপনাদের বাচ্চাদের জর্ন্মদিন আছে তো সবার হাতে একটা ছুট্ট করে chocolate দিলেও সবার খুব ভালো লাগবে ok sir আপনি forty fifty prices মতো পেয়ে যাবেন তো sir আপনি আপনি হ্যাঁ sir বলুন sir আপনার bill টা হয়েছে twenty twenty five thousand rupees আর sir আপনার delivery charges লাগবে five hundred rupees আপনার যেহেতু এত বড়ো order আপনি একটা oil pound cake আমাদের তরফ থেকে complimentary পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে pure chocolate cake ok sir আর anything else আপনি কিছু জানতে চান হ্যা sir payment টা আপনা কে minimum thirty percent করতে হবে তারপর আমরা কাজ শুরু করবো আর বাকি তা আপনার কাজ হয়ে গেলে আপনি তারপর full cash বা আপনি যে কোনো upi দিয়ে আপনি আমাদেরকে transfer করে দিতে পারেন

লামা মুখার্জি ok lama sir ok sir লামা মুখার্জি আপনার মেইল e mail id টা criyedly একটু please বলবেন lama dot kaju at gmail dot com

হ্যা আপনি ওটা দিয়ে payment টা করে দিন

thank you sir আপনাদের একটু কেক ভালো লাগলে please আমাদের সাথে google review share একটু করে দেবেন thank you sir

আদিম মানুষ পশু তথা জীবজন্তু এই বনের ওপর নির্ভর করে জীবন যাত্রা শুরু করে ইতিহাসের পাতায় আমরা সবাই পড়েছি যে কিভাবে মানুষ ধীরে ধীরে উন্নত হয় সোজা হয়ে দাঁড়াতে শেখে বনের ফলমূল খেয়ে নিজেদের জীবন যাত্রা শুরু করে এবং পশুরা যারা বনেই বসবাস করতো মানুষের সাথে এবং তারা সবাই বনের ওপর নির্ভর করে জীবন যাপন করত তবে বর্তমানে এই বনভূমির মূল্য ধীরে ধীরে কমে চলেছে বননিধন বলতে ব্যাপক হারে বৃক্ষ ছেদনকে বোঝায় বর্তমানে এটি একটি বৈশিক সমস্যা এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর বননিধনের প্রধান কারণ হলো জনবিস্ফোরক মানুষ যখন প্রথম জীবন যাত্রা শুরু করে তখন খুব অল্প সংখক মানুষই জীবন যাপন করতে পারতো তারা বনকে ঘিরে জীবন যাত্রা শুরু করে এবং ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পায় মানুষ বিভিন্ন উদ্দেশ্যে বনের সম্পদ অর্থাৎ কাঠ, ফুল, ফল, পাতা সবই নিজেদের ব্যবহারের কাজে লাগায় ধীরে ধীরে জনসংখ্যার বৃদ্ধি ঘটে মানুষের জীবন যাত্রার মান ও উন্নত হতে থাকে মানুষ ধীরে ধীরে বুজতে শিখে যে কিভাবে তাদের জীবন যাত্রার মান উন্নত হতে পারে তাই তারা প্রথমে যেমন গুহাতে বসবাস করতো তারা পরে এই বনেই বৃক্ষ কেটে এই বনভূমিতে তারা তাদের তাদের ঘর বাড়ি নির্মাণ করতে শুরু করে তারা প্রথমে ফল মূল আহার হিসাবে গ্রহণ করত পরে তারা বুঝতে শিখলো যে নিজেদের দেহ আবরণের জন্য তারা গাছের পাতাকে ব্যবহার করতে পারে এ ছাড়া ঘর তৈরির জন্য গাছের কাঠ গাছের পাতা এগুলোকে কাজে লাগাতে পারে ফলে বনভূমির ওপর নির্ভরশীলতা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে আর এর ফলে দ্রুতহারে বনভূমিও কমতে শুরু করে ইতিহাসের পাতায় সাক্ষী আছে যে একসময় এই মানুষ বনকে দেবতা হিসাবে পুজো করতো বনের আদিবাসীরা যারা বনের ওপর নির্ভরশীল তারা বনকে দেবতা হিসাবে পুজো করতো বনকে মা হিসাবে পুজো করতো বনদেবী হিসাবে পুজো করত কারণ তারা মানত

ইতিহাসের পাতায় আজও কথা লিখা আছে যেখানে পরিষ্কার ভাষায় লিখা আছে যে কিভাবে কিছু লোভী জমিদার এই বনভূমিকে উচ্ছেদ করে সেই বনভূমির সম্পদকে ব্যাবহার করে সেখানে কারখানা তৈরী করতে চেয়েছিল কিন্তু সেই বনভূমিতে বসবাসকারী আদিবাসীরা যারা বন কে দেবী হিসাবে পূজা করতো তারা কখনোই চাইনি যে তাদের দেবীর ওপর কোনো আঘাত আসুক বা দেবতার ওপর কোনো আঘাত আসুক তাই তারা গাছকে চিপকে ধরে তারা গাছকে বাঁচানোর চেষ্টা করেছে তারা করে

উন্নত হচ্ছে ততই মানুষের কাছে এই বনের মূল্যবোধ প্রায় কমে আসছে বনকে একটা পণ্য রূপে ধরা হয় আজকের দিনের বনের যে অমূল্য সম্পদ তাকে কিভাবে বেশি দরে বাজারে বিক্রয় করে তার পণ্য ভোগ করা যায় সেই চেষ্টাই কিন্তু মানুষ আজ বর্তমানে দাঁড়িয়ে আছে অতিরিক্ত পরিমানের বৃক্ষ ছেদন মানুষ এবং প্রাণীর ওপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলছে বন উজারকরণ একটি বৈশিক উষ্ণতা বৃদ্ধি করছে পরিবেশের ভারসাম্য প্রায় বাঁধাগ্রস্ত হচ্ছে আমরা জানি যে বেঁচে থাকার জন্য আমাদের oxygen কতটা পরিমানে দরকার যা আমরা একমাত্র গাছ থেকেই পাই এই সুস্থ ভাবে বাঁচার জন্য oxygen গাছে আমাদের দেয় তা যদি আমরা দিনে দিনে কেটে ফেলি এবং বনভূমি উজাড় করে দেই তাহলে বাতাসে এই oxygen এর পরিমান কমতে কমতে এমন এক দিনে চলে আসবে যে এই oxygen এর জন্য আমাদেরকে

বনসম্পদ কে মানুষ এমন এক ভোগ্য পণ্যতে পরিণত করেছে আজ সেই পণ্যও আমাদের প্রাণসংঙ্কট থেকে বাঁচতে অক্ষম আজ বিশ্বে বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ চলছে যেমন ধস ভূমিক্ষয় ভুমিকম্প সুনামি বন্যা এই সব কিছুরই সম্মুখীন আমাদের হতে হচ্ছে অতিরিক্ত পরিমাণে বৃক্ষ ছেদনের ফলে আমাদের গাছ যে মাটিকে শিকড় দিয়ে আ~আঁকরে ধরে রাখত তা ধীরে ধীরে কমে যাচ্ছে শিকড় ছেড়ে দিচ্ছে আর মাটিও আলগা হয়ে যাচ্ছে প্রতিনিয়তই মানুষ বিভিন্নভাবে এই বিপর্যয় সম্মুখীন হচ্ছে এর সাথে পাশাপাশি প্রাণীদের স্থায়ী সুস্থ বাসস্থান ধীরে ধীরে কমে যাচ্ছে

ঠান্ডা শীতল পরিবেশ বজায় রাখত তা ক্রমশই কমে যাচ্ছে ক্রমশই সমুদ্রের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। যখন তখন ভুমিকম্প এবং সুনামি হচ্ছে, বন্যা হচ্ছে ফলে দেশকে দেশ বাড়িকে বাড়ি ঘরকে ঘর সবই উজার হয়ে যাচ্ছে। এর প্রধান কারনগুলো হচ্ছে বনের অন্তর্নিহিত মূল্য সম্পর্কে অজ্ঞতা বা উপেক্ষা মানুষ ভুলেই গেছে এই বনভুমি আর গাছ আমাদের জীবনের কতটা অংশ জুড়ে রয়েছে আর তার অভাবে যে মানুষকে কতটা বিপর্যয় সম্মুখীন হতে হচ্ছে তা তারা বুঝেও বুঝতে অক্ষম। এর যথাযথ মূল্যায়নও করা হচ্ছে না আর আমাদের বন নিয়ন্ত্রন ব্যবস্থাও আজ শিথীল উপযুক্ত পরিবেশ আইনও আজ আমাদের তৈরি হয়নি। আর এই সবই বন উজারের অন্যতম কারন বর্তমানে বিশ্বে বনভূমির পরিমাণ মোটে একত্রিশ শতাংশঅ যা ধীরে ধীরে কমেই চলেছে। আর এর উপায় হিসেবে মানুষ কিছুই করে উঠতে পারছেনা এই পরিস্থিতি থেকে বাঁচতে এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে মানুষের উচিত বন নিধনের সম্পর্কে না ভেবে কিভাবে বন নির্মান করা যায় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষন করা যায় কারন বন বা গাছ আমাদের জীবনের একটা প্রধান অঙ্গ। যা আমাদের দৈনন্দিন জীবনের আহার যোগাড় করে দেয়। যা আমাদের বেঁচে থাকার জন্য সুস্থ সবল পরিবেশ তৈরি করে দেয় যার জন্য আমরা বাতাসে সুস্থভাবে oxygen নিতে পারি। বেঁচে থাকতে পারি, জীবন যাপন করতে পারি এসবই মানুষের ভাবা উচিত বন উজারের ফলে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে এবং ধীরে ধীরে বনজ সম্পদও কমে আসছে। হয়ত একদিন এ বন উজারের ফলে যেসব জায়গা বনভূমিতে পরিপূর্ণ ছিল সুজলা সফলা শ্যামলা ছিল সেগুলো একদিন মরুভূমিতে পরিণত হবে। গাছ যা শুধু পরিবেশে বাতাসে oxygen এর ভারসাম্য রক্ষা করে তা নয় গাছ যা আমদের পরিবেশে বৃষ্টি ঘটাতে সক্ষম, জলসম্পদ বৃদ্ধি করতে সক্ষম একদিন যদি গাছই না থাকে তাহলে তো আমরা মরুভূমিতে জলও খুঁজে পাবে তাই মানুষের উচিত এই বৃক্ষ ছেদনকে যথাসম্ভব নিয়ন্ত্রিত করা এবং বিশ্বে শান্তির সু~সুস্থাপনের জন্য প্রচুর পরিমাণে গাছ রোপন বন সম্পদকে রক্ষা সংরক্ষণ এবং প্রাণিরও সম্পদকে সংরক্ষণ করা উচিত আজকে একটা আমি movie দেখলাম movie টির নাম হচ্ছে পুষ্পা। এই movie টির main মানে যে action বা গল্পটা এই গল্পটা হচ্ছে চন্দন কাঠের smuggling বা পাচার করা এই পাচার করার কাহিনী টা প্রথমে শুরু হয় একটা গ্রামের থেকে। এই গ্রামে আল্লু আর্জুন যে আমাদের মূল নায়ক তার বাড়ি। তিনি সেখানে ভাড়া থাকে। এবং সেই ভাড়া থাকার কারণেই যে ভাড়াটিয়া মানে main যে মালিক তিনি এসেছিলেন। এসে তাদের কাছে পয়সা চেয়েছিলেন এবং তখন সে সময় তারা দিতে পারেনি কারণ তারা খুব গরিব দরিব মানে দরিদ্র প্রচন্ড এবং এই কারণে তারা টাকাটা দিতে পারেনি এবং ঐ লোকটি যে মালিক ছিল তিনি গ্রামের সবাইকে বলেছিল যে উম পুষ্পা টাকাটা দিতে পারেনি। তার কারণে পুষ্পা খুব অপমান হয়েছে এবং পুষ্পা একটা জায়গায় কাজ করতো যেখানে চন্দন কাঠের smuggling হয়। মানে সেখানে ওই চন্দন কাঠ ছাল ছাড়ানো packing করা ছোট ছোট সেসব কাজ হতো আর কি। এবার ওখানে যাওয়ার পরে তো সব কাজ করার পরে payment পায় payment পাওয়ার পরে সে মালিকরে দেয় এবং সে মালিককে টাকা নেয় এবং পুস্পার তখন মনে মনে ছিল যে তাকে অপমান করা হয়েছে টাকার কারণে এবং টাকাটা দেওয়ার পরে তখন সে বলে

তার জন্যে তারা অপমানটা মনের মধ্যে ফুটছিলো তার জন্যই তাকে মারে, মারার পরে কান ধরে পুরো গ্রামের লোকজনকে বলে যে এবার বল যে আমি তোমার সব টাকা শোধ করেছি। বলার পরে পুষ্পা উম অনেক মারে লোকটারে, এবার লোকটা নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, বেরোনোর পরে ওই লোকটা কাঁদতে কাঁদতে সবার কাছে বলে হ্যা পুষ্পা আমার কাছে টাকা দিয়ে দিয়েছে। এবার পুষ্পা যেখানে কাজ করতো সেখানে তার একটা সঙ্গী ছিল। সেই সঙ্গী আর পুষ্পা জঙ্গলে যায় কাজের জন্য। ঐ চন্দন গাছ কাটার জন্য। সেখানে বড় smuggling হয়। এবার সে সেখানে যায় পুলিশ খোঁজ পায় এবং চন্দন কাঠগুলো কাটার পরে গাড়িতে load হচ্ছিল এবং পুষ্পা সে কথাটা জানতে পারে যে পুলিশ আসছে, তার জন্য পুষ্পা সেই চন্দন গাছগুলোকে এক জাগায় দড়ি দিয়ে বেঁধে গাছের মাথায় তুলে রাখে। যাতে পুলিশ এসে ধরতে না পারে। এবার পুলিশ আসে আসার পরে চন্দন কাঠগুলো খুজে পায়না এবং পু~ পুষ্পা অনেক বুদ্ধিমান ছিল তার জন্য সে চালানে বেঁচে যায় এবং পুস্পার কলার ধরে বলেছিল- যে চন্দন গাছের কাঠগুলো কোথায় এসছে মানে কোথায় রেখেছো আর কি? এবার পুষ্পা সেখানে বলে যে sir আপনি কি চন্দন গাছ নিতে এসেছেন মানে নাকি হাতে যা লাগবে তাই নিয়ে চলে যাবেন আহ তার কারণে পুলিশটা খুব রেগে যায়। রেগে যাওয়ার পরে সে চলে আসে তারপরে পুষ্পা সে~ সেই চন্দন কাঠ গুলো load করে গাড়িতে করার পরে সে গাড়ি করে চন্দন কাঠগুলোকে দিয়ে আসে।

ধরে ফেলে, ধরার ফলে পুষ্পাকে থানায় ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পর পুষ্পাকে মারধর করে যে কোথায় রয়েছে কাঠ কি বিস্তান্ত সব জিজ্ঞাসা করে। তা পুষ্পা কিছু মুখ খোলেনি। তার জন্যই উম পুস্পারে

তার মালিকের সাথে deal করে। সে একটা অনুষ্ঠানে হচ্ছিল সেইখানে একটা deal করে যে আহ সে যদি উম তার চন্দন কাঠ যদি মানে পঁচিশ লাখ টাকায় এক টন বিক্রি হতো এবার সেই এক টন গাড়ি যদি সে পঁচিশ লাখ টাকার বেশি যদি বেচতে পারে তাইলে তার fifty মানে তার ব্যবসার fifty percent share সে নেবে। আর সেই মত মালিক রাজি হয়ে যায়। এবার মালিক রাজি হয়ে যাওয়ার পরে সে গিয়ে দেখে আসে আহ কোনডা রেড্ডি নামে একজন ব্যবসায়ীর কাছে। এবার সে ব্যক্তির কাছে বেচার পরে সে

সেই মালিক খুশি হয়ে যায় এবং তার মালিক যে একজনের কাছে বেচতো তখন সে এক টনের দাম দিত পঁচিশ লক্ষ টাকা, এবার সে কোন্ডা রোড্ড~ রেড্ডির কাছে তিনি বেচতো তখন তিনি পেত আহ দেড় কোটি টাকা এবং সেখান থেকে তিনি রেখে বাদবাকি পঁচিশ লক্ষ টাকা সে উম পুস্পার মালিককে দিত। এবার দেওয়ার পরে পুস্পা ব্যাপারটা জানতে পারে এবার syndicate এর যে head তিনি একজন মানে মন্ত্রী আর কি। সে মন্ত্রীর কাছে উম কথা বলে সব বলে এম এইসব জানাজানির পরে অনেক মারামারি হয় অনেকে মারা যায়। উম যে পঁচিশ লাখ টাকায় এক টন দাম দিত তার একটা শালা ছিল তার শালাকে সে মেরে দেয় incounter করে জঙ্গলের মধ্যে তারপরে পুষ্পা ওই syndicate এ শপথ নেওয়ার চেস~ চেষ্টা করে এবং শপথও নেয় এবং এক এক টন প্রায় দেড় কোটি আড়াই কোটি করে বেচতো। তো পুষ্পা এই মুভিতে একটা dialogue দিয়েছে আহ আমাদের মাল আমাদের সবকিছু আমাদের আমরা কেন লোকের কাছে হাত পাতবো? লোকে এসে আমাদের কাছে হাত পাতবে মানে আমরা যত দাম বলব লোকে তাই নিতে হবে এটাই হচ্ছে পুষ্পা বলেছিল।

উহ বেচতেই হবে না হলে সে ব্যবসা করতে পারবে না আচ্ছা পরের দিন কে মন্দিরে শপথ নেয়া হলো পুষ্পা শপথ নিল এবং এই গল্পের মধ্যে কিন্তু আরেকটা twist থাকছে এখানে পুষ্পার একটি girlfriend ছিল এবং এই girlfriend এর সাথে উহ সে অনেক চেষ্টা করেছে প্রেম করার কিন্তু girlfriend টা রাজি হতো না কারণ পুস্পা মেয়েটার মনের কথা বুঝতে পারত না তার জন্য। ভালো কথা এইভাবে দিন যাচ্ছিল হঠাৎ করে একদিনকে যে পুষ্পার যে মালিক তার ছোট ছেলে পুষ্পার girlfriend কে দেখে এবং তার মনে কাম মানে কাম ও বাসনা জাগে আর কি এবং তার girlfriend এর সাথে মানে কাম ও বাসনা করার চেষ্টা করে এবং পুষ্পা সেটা জানার পরে তার ছোট ছেলেকে প্রচন্ড মারে মানে পুষ্পার যে মালিক তাকে মালিকের ছোট ছেলেকে প্রচন্ড মারে মারার পরে সে paralysis হয়ে যায়। হওয়ার পরে গাল~ তার পুষ্পার যে girlfriend পুষ্পাকে বিয়ে করে এবং পরের দিন কে বিয়ের উম মানে মন্ডপে আর কি পুষ্পা শপথ নেয় শপথ নেয়ার পরে সবাই বাড়ি আসে অনুষ্ঠান হয়। এবং তারপরেই লোকটি যখন দেখে উম যে পুষ্পা অনেক ভালো ইয়ে করছে তখন পুষ্পার কাছ থেকে fifty percent উম share চায় তখন মালিক বলে সে পুষ্পার কাছ থেকে কোন fifty percent share হবে না কারণ পুষ্পা এখন আমাদের head এই কারণে পুষ্পা একটা উম লোককে মারে প্রচন্ড এবং পুষ্পা যেদিনকে বিয়ে করে সেদিন কে একটা পুলিশ officer সেখানকার থানায় এসছিল মানে নতুন officer আর কি তিনি head ছিল officer এর তা উনি তো জানতো না যে পুষ্পা কেরকম বা পুস্পা কে, পুষ্পাও জানতো না লোকটি কেমন। পুষ্পা ভেবেছিল প্রতিটা পুলিশের মতই তাকেও হয়তো ঘুষ দিলে তিনিও রাজি হয়ে যাবে। তাই পুষ্পা ঘুষ দেয় কিন্তু ওই লোকটি নেয় না। উনি পুস্~ পুষ্পাকে প্রচন্ড পরিমাণে অপমান করে, অপমান করার পরে পুষ্পা প্রচন্ড অপমান বোধ হয় হওয়ার পরে সে ঠিক করে বিয়ের আগের দিনকে রাত্রিবেলা মানে বিয়ের দিনকেই রাত্রিবেলা সে পুলিশ তাকে মারে। মেরে ল্যাংটো করে থানায় ছেড়ে দেয় এবং প্রতিটা পুলিশ মানে দারোয়ান যে যাক যেখানে ছিল সবাই জিজ্ঞাসা করে sir আপনার কি হয়েছে? এই অবস্থা কি করে হলো? তখন বলে পুষ্পা এই কাজ করেছে, যখন বলে পুষ্পা এ কাজ করেছে তখন থানার প্রতিটি লোক বলে আপনার sir কোনো একটা ভুল হয়েছে পুষ্পার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। তার জন্যই এই কথাটা হয়েছে এবার যখন গন্ডগোলটা পুরোটা জানাজানি হল তখন সে বলেছিল পুলিশটার পুষ্পাকে তোমার মধ্যে কি brand আছে, না তোমার বাবা আছে না তোমার মা আছে, তোমার কি brand আছে? তুমি পুষ্পা উম বলছে মানে তুমি কি brand পড়ো আর কি জামা কাপড়ের কথাও বলেছে মানে জামা কাপড় তার দেখে পছন্দ হয়নি। সে বলেছিলো তুমি তোমার গায়ের পোষাক পরিচ্ছন্ন কি দিয়ে? তোমার কি দেখে বোঝো তুমি কি একটা brand যে তোমার কাছ থেকে আমি ঘুষ ফুস নেব? হম তুমি একটা ভালো লোক কি করে বলবো পুলিশটা বলেছিলো। পুষ্পা হাত কেটে দেখিয়েছিল যে রক্তে আমার brand আছে রক্তই আমার brand বলার পরে ওখানে পুলিশ আর উম পুষ্পা দুজনে মিলেই বসে মদ্যপান করেন কর করার পরে তারা দুজনের কথা ও কথন হয় মারামারি হয় হওয়ার পরে ওখানে পুলিশটাকে পুষ্পা ছেড়ে দিয়ে আসে। এবং পুষ্পার পুরো ধুতি জামা পুরো লাল হয়ে থাকে এবং পুষ্পা হাতে রুমাল বেঁধে চলে আসে আসার পরে পুষ্পা তার girlfriend কে বিয়ে করেন এবং পুষ্পা girlfriend জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে এত রক্ত? বলছে উম পুষ্পা তখন বলল মানে হিন্দিতে বলেছিল এই কথাটা বলেছিল আর কি। বলার পরে

এই movie টা পুরোটাই চন্দন কাঠের চোরাই ব্যবসা নিয়ে গল্পটা এই movie র এই movie তে সবই এটা প্রথম part এই movie টার আর কোন part নেই। তার জন্য এই movie টা আমার খুব ভালো লেগেছে। এবং এই movie র মধ্যে অনেক কিছুই আছে শিক্ষার মতো এবং এখানকায় পুষ্পাই কিন্তু প্রথমে গরিব ছিল এখন পুষ্পাই কিন্তু এখানকার সব থেকে বড় লোক। পুষ্পা এখানে দেখা গিয়েছে- প্রথমে একটি ছেঁড়া লুঙ্গি এবং একটি ছেড়া সেন্ডো গেঞ্জি পরে ঘুরে বেড়াতো এবং তার কাঁধে একটা গামছা এবং একটি কুড়োল থাকত সবসময়। এখন তার কাছে একটা bullet থাকে jeep থাকে। এই movie টা এখানেই এই পর্যন্তই ছিল। movie টা আমি এই পর্যন্তই দেখেছি। হ্যাঁ hello সালাম ওয়ালাইকুম সাগর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসলাম ভাই ভালো আসেন? জি জি আল্লাহামদুল্লিয়াহ তো ভাই গত গত পরশু যে একটা movie release হইলো আপনি কি দেখসেন movie টা?

আপনি আভাটার আভাটার মনে করসিলাম যে মানে ভালো হবে কিন্তু এবারের মানে আভাটার টু টা সেরকম মজা পাইলাম না। তাই নাকি ভাই তা আপনি কি দেখছেন?